বুঝলাম, ঠিক আছে, কি আর, চুপ করো, অনেক বেশি কথা বলছ, ধরে পেদাব এখন। ঠিক আছে? আমার সৌমিত্র চ্যাটার্জি ভালো লাগে, ওর, ওর বইগুলি আমি দেখতে যাই। ঠিক আছে? হ্যাঁ, এবার তুমি আমাকে বলো, তুমি তহ বেলা শেষ এটা বললে, পোস্ত দেখেছ? কেমন লেগেছে? ভাল লেগেছে? বেলা শুরু দেখেছ? কি বলছিস? নাইজেল? নারে আমি কিচ্ছু জানিনা,

কি পাঁজি ছেলেটা। তোর সঙ্গে কথা বলব না। আর তোর সঙ্গে কথা বলব না। যা। খুব বাজে ছেলে তুই। খুব বাজে ছেলে তুই। খুব ভীষণ বাজে। মা, কেন যাবে? তুই, তুই নিজে আগে ঠিক হয়ে দেখা। তুই আগে নিজে ঠিক হয়ে দেখা। তারপরে আমিকে বলবি, হ্যাঁ, বাজে বাজে বকিস না। কি বলছিস? হ্যাঁ, অনেক perfect perfect না, ভালো করে diction টাও বল its perfect হম perfect perfect কি বলছিস,

তুমি বলতে পারনা। তুমি বলতে, শুনো আমি রাখছি। আমি যাই একটু খাওয়া-দাওয়া করি, ঠিক আছে, তোমার সঙ্গে গেজালে হবে না আমার, হ্যাঁ,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

হাতে কলমের শিক্ষার সাথে পুথিগত বিদ্যার যে একটা পার্থক্য সেটা কিন্তু বাইরের দেশে দেখা যাই না এবং উন্নত বিশ্ব যেগুলো আছে বিশেষ করে ইউরোপ এর যে দেশ গুলো আছে সে দেশ গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বল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

গুরুত্ব রাখার মত একটা জায়গা আছে যে রকমটা আমি বলছিলাম যে আমি বাংলা নিয়ে পড়ছি কিন্তু বাংলা নিয়ে পড়ার পর আমি আসলে আমার ওই শিক্ষাটা আমার জীবনে কাজে লাগাবো কিভাবে এটা কিভাবে কাজে লাগিয়ে আমি হইত আহ আমার সমাজে বা আমার জীবনে বা আমার রাষ্ট্রে একটা ফলপ্রসু একটা প্রভাব বিস্তার করে এরকম একটা ইতিবাচক দিক সৃষ্টি করতে পারবো ওই জিনিস টা নিয়ে আমরা শতকরা পঁচানব্বই ভাগ শিক্ষাত্রী চিন্তায় থাকি এবং সেটা নিয়ে হতাশা গ্রস্ত হয়

আচ্ছা এখন কি করবো দেখা গেছে চাকরির ক্ষেত্রে যায় তখন ও আমার চিন্তা থাকে আমার চাকরি হচ্ছে না বা যাদের হয় তারও হয়ত তাদের যেই স্বপ্ন অনুযায়ীই যেই চাকরিটা থাকে ওই চাকরিটা হয়ত তারা পায় না আবার এরকম অনেক বিষয় আছে যে বিষয় গুলোর আহ নিয়ে পড়াশোনা করার পর বা তোর বিশ্ব বিদ্যালয়ে জীবন শেষ করার পর বাংলাদেশেও ওই বিষয় সম্পর্কিত কর্মক্ষেত্র গুলো থাকে না বা নাই যে কারণে দেখা যাই কি যে তারা আহ তাদের কি এটা আছে তাদের কর্ম ক্ষেত্র গুলো সে গুলো পরিবর্তন করে হতাশায় ভোগে কিন্ত এই জায়গায় টাই আমরা যদি বাইরের দেশে পাঠায় তাহলে কিন্তু একটা ভিন্ন চিত্র দেখতে পায় হ্যাঁ ভাই আমি তোমার সাথে একদম ই একমত প্রশ্ণ করছি তুমি যেটা বল্লা আমি যদি সেই নিয়ে আমি একটু বলি তাহলে যেটা হচ্ছে যে আমরা বাইরে বিশেষ করে উন্নত রাষ্ট্র গুলোর দিকে রাষ্ট্র গুলোর শিক্ষা বাবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে সেটা আমরা কি দেখতে পাই যে বিশ্ব বিদ্যালয় পর্যায় গুলয় শিক্ষার্থীদের কে classroom যা পড়াইতেছে সেটা তারা হাতে কলমে একদম মার্কপর্যায় শিক্ষা দিচ্ছে মানে তারা যা classroom পড়াচ্ছে সে বিষয়ে গবেষণা করা হচ্ছে যার দারুন আমরা কি দেখতে পাচ্ছি যে ওই উন্নত রাষ্ট্র গুলোর মতই বিশেষ করে যেমন আমরা মহাআকশ গবেষণা সংস্থা যেটা NASA বা SpaceX Elon Musk এর এরকম প্রতিষ্ঠান গুলো দেখতে পাচ্ছি এবং ওই রকম প্রতিষ্ঠান গুলোতে ওই উন্নত যে রাষ্ট্র গুল আছে রাষ্ট্র গুলোর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি গবেষণা করছে কাজ করছে তারাই সুযোগ পাচ্ছে যা এটা কিভাবে সম্ভব হচ্ছে শুধুমাত্র তারা শিক্ষা ব্যাবস্থার পাশাপাশি তারা গবেষণাটি ও চালিয়ে যাচ্ছে বিশ্ব বিদ্যালয়ের পর্যায় সেজন্য এছাড়া যদি ভাইয়া আমি তোমাকে আরেকটা কথা বলি যে কিছুদিন আগে যে Covid nineteen টি গেল এখন কিন্তু পুরোপুরি শেষ হয় নাই এটা চলতাছে তো Covid nineteen আমরা কি দেখতে পাচ্ছি আমাদের দেশের Vaccine মানে যে Corona নির্মূল করার জন্যে যে Vaccine সেটা আমাদের দেশের থেকে উন্নত দেশ গুলোতে উন্নত দেশের রাষ্ট্র তে খুব তাড়াতাড়ি Vaccine টা আবিষ্কার করতে পারছে এটা কিসের জন্য হইছে যে বিশ্ব বিদ্যালয়ে গুলোতে যে গবেষণাটি করা হয় তারা সেটা কাজে লাগাইছে কাজে লাগানোর ফলে তারা সেটা আমাদের দেশ থেকে খুব তাড়া তাড়ি সেটা তারা আবিষ্কার করতে পেরেছে এবং আহ পুর বিশ্ব এর মধ্যেয়ে সব কিছু বিলিয়ে দিতে পারছে আর যার দরুন আর যদি বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার কথা বলি ভাইয়া তোমাকে তাহলে সেখানে আমরা কি দেখতে পাই এখানে শিক্ষার্থীরা Classroom এ যাই Classroom জিয়ে সাথে আহ শিক্ষক যা পড়াই তারা সেটাই পড়ে Then মুখস্ত করে মুখস্ত করে কি করে পরের দিন Classroom এসে সেটা স্যার কে আবার মানে হুড়হুড় সেই মুখস্ত বিদ্যাটা বলে দেয় যার ফলে দেখা যাই কি কিছুদিন পরে সে যেটা মুখস্ত করছে সেটা সে ভুলে যায় কিন্তু যদি সে সেটা মুখস্ত করার পাশাপাশি যদি বুইঝা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 ঠিক তাদের মতই আগের থেকে পারতেছে তবে হ্যাঁ ভাই আমি এটা বল বা না যে বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা খুব পিছিয়ে আছে অবশ্যই অনেকটা আগাচ্ছে যেমন আমরা এখন বর্তমানে দেখতে পারছি যে অনেক শিক্ষার্থীরা তারাই উচ্চ পর্যায় শিক্ষা অর্জন করার জন্য PhD করার জন্য তারা বাইরের উন্নত রাষ্ট্র গুলোতে যাচ্ছে সেখানে তারা শিক্ষা অর্জন করছে গবেষণা করছে যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটুকু আগাচ্ছে কিন্তু উন্নত রাষ্ট্র গুলোর শিক্ষা ব্যবস্থা যে ধারাই আগাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটুকু একটু একটু বললে ভুল হবে অনেকটাই পিছিয়ে আছে তো আমাদের যেটা উচিত এবং আমাদের সরকারের উচিত যে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে গবেষণাগারটা শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে গবেষণাটা খুবই প্রয়োজন

আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশে থেকেই তারা গবেষণা করতে পারছে যার ফলে যেমন আমাদের শিক্ষা উন্নত হবে আর বেশি ঠিক তার পাশাপাশি আহ আমাদের দেশটাও অনেক উন্নত হবে

হ্যাঁ গো আমি তোর সাথে একদমই একমত এবং তুই যদি আরেক তা বিষয় খেয়াল করিস যে কোনো বিশ্ব বিদ্যালয় না অন্নান্য দেশের একদম তোর প্রাথমিক যেই class গুলো আছে বা শিক্ষার যে মাধ্যম গুলো আছে সেখান থেকেই কিন্তু তারা তুই যেটা বললি হাতে কলমে শিক্ষা বা practical শিক্ষা যে বিষয় টা শিখতে পারছে সেটাকে একদম কাজে লাগানোর যে একটা সুযোগ সেটা কিন্তু তারা পাচ্ছে

আমরা যদি আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থার দিকে তাকাই প্রাথমিক শিক্ষা বল মানে প্রাথমিক বিদ্যালয় বল মাধ্যমিক বিদ্যালয় বল যেটা তুই SSC বা PSC সেখানে শিক্ষার্থীরা কিন্তু তুই যেটা বললি যে আমরা শুধু Class এ যাচ্ছি school বা college থেকে এসে আমাদেরকে যাওয়া লাগে Coaching আমাদের যাওয়া লাগে আমাদের যেই Private teacher থাকে তাদের কাছে মানে সারাদিন হচ্ছে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম যে বই আর ব্যাগ কাঁধে নিয়ে বা মাথায় নিয়ে সারাদিন দৌড়াতে দৌড়াতে আমাদের হচ্ছে সময় শেষ হয়ে যাই but গবেষণার যে জায়গাটা

বা আমি আবার ওখান থেকে একটা নতুন বিষয় শিখলাম ওই বিষয় তা আমি কাজে লাগাব ওটা নিয়ে একটু ভাববো ওটা নিয়ে একটু গবেষণার দিকে মনো নিবেশ করবো ওই সুযোগ টা কিন্তু ওই দৌড়া দড়ির কারনে আমাদের আর হয়ে ওঠে না

মূল কথা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে পুরুটাই মুখস্থ বিদ্যার ওপর নির্ভরশীল আমরা সবাই মুখুস্থ বিদ্যার ওপর নির্ভরশীল যেন তো practically জিনিস টা বুঝবো গবেষক করবো গবেষণা করবো সেটা আমাদের দেশে শিক্ষার্থীরা মানে অনেকে অনেক কম করছে উন্নত রাষ্ট্র গুলোর চেয়ে যেটা

হ্যাঁ এবং তার পাশাপাশি যদি আরেকটা জিনিস খেয়াল করিস যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হচ্ছে যে এখনো কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের মাঝে

তুই যদি দেখিস বাংলাদেশের মানে যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করে বাইরে চলে গেছে বা হচ্ছে বা হচ্ছে বাংলাদেশে জন্মগত বা বাংলাদেশ বংশগত যেটা কে আমরা বলি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে জাতীয়তা হচ্ছে বাংলাদেশী কিন্তু নাগরিকত্ত হচ্ছে অনন্য দেশের

ওই রকম যারা NASA বল SpaceX বল google বল তার পর হচ্ছে meta বল মানে যত বাংলা মানে বিশ্বের যত Leading company গুলো আছে বা বিশ্বের যত নামিদামী প্রতিষ্ঠান গুলো আছে ওই খানে যত বাংলাদেশীরা চাকরি করছে তুই যদি তাদের দিকে দেখিস তারা কিন্তু ছোট থেকেই বা হচ্ছে শিক্ষার একটা পর্যায় এটা SSC HS পরেই বাইরের দেশ গুলো পারি জমে আছে তার কিন্তু বাংলাদেশ এ থাকে না

তার একটা কারণ কি আমাদের দেশে কিন্তু গবেষনার যে জায়গা টা তুই বললি

যে গবেষনা যে মনোভাব সেটা কিন্তু আসলে আমাদের শিক্ষক দের থেকে আশা দরকার কিন্তু দুঃখের সাথে বলা লাগে যে তুই নিজেও হইত এখানে দেখেছিস যে আমাদের শিক্ষকদের মাঝে আহ তাদের মাঝে ওই যে শিক্ষার্থীর মাঝে গবেষণার যে জায়গা বা আগ্রহটা তুলে ধরা যে নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকেন সব শিক্ষক এর কথা বলবোনা সব শিক্ষক একরকম না অবশ্যই আমাদের মাঝে ভালো শিক্ষক আছেন বলে এখনও বাংলাদেশটিকে ওই মেধা গুলি প্রকাশিত হচ্ছে

শিক্ষার্থীদের গবেষণার জায়গাটা থেকে আরেক টুকু খেয়াল দেন আরেক টুকু পর্যবেক্ষণ করেন তাহলে বাংলাদেশেও হইত সেদিন আর খুব বেশি দূরে নাই যখন বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশে থেকে যাদের গবেষনা জন্য উচ্চত শিক্ষার জন্য

অনেকে অনেক সময়বানিয়ে দেয় যেটা তুমি বললে এটা করলে তারা যদি সত্যিকার অর্থে ভালোভাবে আমাদের দিকে একটু নজর দেয় গবেষণার দিকে নজর দেয় তাহলে অবশ্যই তুমি মাত্রই যেইটা বললা আমাদের দেশেও সেই ইউরোপ ইউরোপএর রাষ্ট্র গুলোর মতোই তাদের ধারার মতোই এগিয়ে যেতে পারবে শুধু আমাদের দেশ না আমাদের যেই এই উপমহাদেশীয় দেশ গুলো রয়েছে এই দেশ গুলো এই উন্নত রাষ্ট্র গুলোর সাথেই ওই ধারায় এগিয়ে যেতে পারবে উপমহাদেশের কথা তুই যেহুতু টেনে নিয়ে এলি সে জায়গায় কিন্তু তুই একটা বিষয় তুই লক্ষ করে দেখতে পারিস বা google করলে তুই পাবি ভারত এর দিকে আজকে তুই যদি লক্ষ করিস ভারত কিন্তু বাংলাদেশের চেয়ে শিক্ষা ব্যাবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে এবং ওই যে আমরা যেটাকে বলছি যে হাতেকলমে শিক্ষা এটা পাচ্ছিস এটাকে প্রয়োগ করার সে জায়গায়টাই কিন্ত ভারত এখন

তারাও কিন্তু উন্নত বিশ্ব গুলির সাথে তাল মিলিয়ে চলছে যে জায়গায় বাংলাদেশ কিন্তএখন ও অনেক পিছিয়ে তা আমি যদি এ জায়গাটা টা একটু জানতে চাই সায়ন যে ধর তোকে যদি আমি জিগেস করি যে এই অবস্থা থেকে উঠার জন্য বা আর উন্নত হওয়ার জন্য বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে আরেকটু ভালো করার জন্য কি করা প্রয়োজন তাহলে মানে ছোট্ট করে যদি তুই বলিস তাহলে কি হবে সেটা তুই কি করতে হ্যাঁ আমি যেটা আমি প্রথমে একদম বলছিলাম যে বাংলাদেশের শিক্ষা কেন্দ্রিত হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত বাংলাদেশ সরকার দ্বারা তো শিক্ষা ব্যাবস্থা টুকু উন্নত করার জন্য যদি একদম উন্নত গবেষনা গবেষণা ইত্যাদি প্রতিস্থাপান করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে শিক্ষা মন্ত্রালয় আছে তাদেরকে আর বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বিশেষ করে প্রতিটা বিশ্ব প্রতিটা বিশ্ব বিদ্যালয়ে প্রতিটা বিদ্যালয়ে উচ্চ মাধমিক বিদ্যালয়ে গুলোতে গবেষণাগার তৈরী করে দিতে হবে যেন যেটা মাত্র ভারতের সাথে যেন আমরা maximum ভারতের সাথেও ওই মাত্রাই আগাই যেতে পারি তো এক্ষেত্রে আমি যেটা অবশ্যই বলব আমাদের দেশের বাংলাদেশ সরকার কে বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয় কে এবং বাংলাদেশের যে শিক্ষা গবেষকরা রয়েছ তাদেরকে খুবি নজর দিতে হবে আমাদের এই শিক্ষাক্ষেত্রে শিক্ষাঅঙ্গনে যেন বাংলাদেশের শিক্ষা যদি বাংলাদেশের শিক্ষাকে তারা একদম ওই পর্যায় নিয়ে যেতে চাই আর যদি এভাবে চলতে থাকে তাহলে আমি বলব যে আমারা দিনকে দিন আর অনেক পিছিয়ে যাব আর এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক আগে হয়ে যাবে তাদের থেকে আমারা অনেক পিছিয়ে যাব বলে আমি মনে করি

স্বাধীনতা যুদ্ধে অর্জন করার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা সেভাবে উচ্চসেটা শুধু ভারতের সামনে নয় পুরো বিশ্বের সামনে এবং সে জায়গায় তুই একটা বিষয় বারবার বলছিস যে আর গবেষণার জায়গাটা থেকে হয় তো বেশি নজর দেওয়া লাগবে বলছি এই জায়গাটা গবেষণায় তো গবেষণার বিষয় টা তো অনেক পরে আসে যাটা হচ্ছে বিশ্ববিদ্যালয় উচ্চতম বা উচ্চ মাধ্যমিকএ আমি যখন ঢুকছি শিক্ষা ব্যাবস্থায় তখন

হ্যাঁ সেটাও অবশ্যইএকদম ভালো কথা বলছো কারণ আমাদের তো সবার জীবনের শিক্ষাক্ষেত্র তো শুরু হয় সেই ছোট বেলা থেকে পরিবার জ্ঞান প্রাথমিক পর্যায় থেকে তো আমরা যদি প্রাথমিক পর্যায় থেকে যদি ভালো করে শিক্ষাটা অর্জন করতে পারে শুধু মুখস্ত বিদ্যা না করে সেটা বুঝেপ্ৰয়োগ করে সেটা অর্জন করতে পারি তাহলে অবশ্যই

একদিন মানে উন্নত ভাবে আমরা উন্নত যে শিক্ষাটা সেটা অর্জন করতে পারবো এ এই বিষয়ে আমার একদম পুরোপুরি বিশ্বাস রয়েছে

তো সেই জায়গাটায় আমার মনেহয় যে আমরা বর্তমানে যেটা করি যে আহ একদম ssc পর্যন্ত আমাদের আহ তিনটা বিভাগ থাকে যেটা তুই বলেছিলি যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা

তো আমার মনে হয় এই জায়গায়টা এ ধরনের boundary না দিয়ে আমরা যদি সবার জন্য যে আহ বিজ্ঞানের যে বিষয় গুলো আছে SSC পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী বিজ্ঞানীর সব গুলো বিষয় তাকে রপ্ত করতে হবে আয়ত্ত করতে হবে তাকে একি সময়ে ব্যবসায়ে যে ব্যবাসা শিক্ষার যে বিষয় গুলো আছে সে বিষয় সম্পর্কে তাকে জানা লাগবে এবং মানবিক বিষয় গুলো যে গুলো আছে সে বিষয় গুলোর সম্পর্কের তাকে জানা লাগবে তাহলে হবে কি যে আমি যখন আমার জীবনের আহ আঠেরো থেকে বিশ বছর বা হচ্ছে আহ ষোল থেকে সতেরো বছর জীবনের প্রথম ষোল থেকে সতেরো বছর আমি একি সাথে বিজ্ঞানের বিষয় গুলো জানতে পারছি আমি ব্যাবসায় শিক্ষার বিষয় গুলো জানতে পারছি আমি হচ্ছে মানবিকের বিষয় গুলোও জানতে পারছি এরপর যখন আমি HSC জীবনে যাব এবং তারপর উচ্চমাধ্যমিক জীবনে যাব তখন আমার মনে হয় আমার আহ চিন্তাধারা অনেক উন্নত হবে এবং সেটার মাধ্যমে আমি আমার গবেষণার জায়গায়টা বা উন্নত উচ্চত আহ পড়াশোনার জায়গাটাই আর বেশি ফলপ্রসুব হবে

আরে একটু করতে হয়, দূর বাবা। না হলে কি পুরোনো কাপড়গুলো পড়ে পড়ে সময় নষ্ট করবো নাকি এখানে? নতুন কাপড় দরকার, বুঝতে পারছিস? discount এইতো মানে শীতকাল তো একটু discount ডিসকাউন্ট পাবি। আরেহ এখনো discount থাকে, তোকে আমি link গুলো পাঠিয়ে~ আরে না না এইতো christmas চলে আসছে তো, পাবি পাবি। নিশ্চয় পাবি, আরেহ হ্যাঁ পাবি। তোকে শোন আমি না কয়েকটা link পাঠাবো, সেই link গুলো দেখলেই তুই বুঝতে পারবি কে হ্যাঁ ইয়া। ও হ্যাঁ, আরেহ একটু মনে করাবি তোমার~

হ্যাঁ বলে তো ছিলাম। ঠিক আছে পাঠাচ্ছি তোকে দাঁড়া মানে কি আর বলি, ঠিক আছে পাঠাচ্ছি। ও আমাকে চাকরি থেকে বার করে~ আরে আমি কি করি জানিস, আমি না ঐ একটা ছবি আছে না ওই যেখানে জিতেন্দ্রা আর ইমাম আলী নিয়ে আছে, নামটা জানিস ওই ছবিটার? হাতি ঘোড়া কোথায়, আরে না~

Something কি নারাজ, এমনি কিছু একটা হয়। হ্যাঁ একবার ছোট বাচ্চা হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও তাইলে ছবি দেখিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামে গল্প ঠিক বলেছিস। সেই গল্পটা আমি মানে কি আর বলি আমি office এ কাজ করছিলাম

ভীষণ ভাল লাগে আমার সেই ছবিটা।

আরে দূ~ দূর কতো যে কাজ করবে, একটা কাজ মানে বারবার বারবার বারবার বারবার করে যায়। আর সেই মানে আমাদের যে boss বস আছে না ও বলে যাবেই। এই কাজটা করো, আরে করছি তোরে ভাই, এত্তো কিসের চাপ?

চুপ কর, বেশি বেশি বেশি বকিস না, এ্যা? আমাকে~ আমাকে চাকরির জন্য refer করতে হবে? আমি এমনিই পেয়ে যাবো। আমার ইচ্ছা থাকলে

ইচ্ছা থাকলে এমনিতেই যাবো। তোমার reference তো আমার লাগবে না, দরকারও নেই। আরে শোন, বলছি যে একটা বই বেড়িয়েছে যাবি দেখতে? ঐ পুরোনো বইটা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।

ঐ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ঐটা যাবি তো? ঠিক, ঠিক আছে ঠিক আছে তাইলে একটা কাজ~ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর খুব ভালো ছবি টার বিষয় না, এটাতো কে জানে না ছবি টা ব্যাপারে কিছু বলার মতন তো নেই। Multiplex এ may be দামটা একটু বেশি আছে, তুই দিবি টাকাটা তাইলে আমি যাবো।

ঠিকই বললি। তাইলে কি করবি, তাইলে কি multiplex এ যাবি? ওলে বাবা লে, ঠিক আছে আমি popcorn টা খাওয়াবো তোকে, তুই ticket টা নিয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে, তাইলে একটা কাজ করি, উ Inox এ যাবি? পুরাম পুরাম টা। ঠিক আছে তাইলে আমাকে এক্ষুনি দেখতে দে। হ্যাঁ দেখেই নেই কারণ আবার ঐ ছে~

সে রকম বলিস না, মানে ও একটা ভালো মানুষ। তোর পছন্দ নেই ঠিক আছে। হ্যাঁ সেটা তো উনি বলবেন।

সেটা তো ঠিকই। ঠিক আছে তাইলে, অ্যা~ ও না থাকে ঐ সন্ধ্যে নাগাদ। তাইলে আমরা একটা কাজ করি, আমরা না সকাল দিকে যাই। ঠিক আছে? সকাল দিকে সকাল দিকে গেলে কি হবে, ও ও থাকবে না ওখানে। তাইলে কোনো জামেলা নেই আমাদের। ও সেই যায় চার থেকে সাড়ে চারটা নাগাদ, সেরকমই যায়। তাইলে আমাদের কোনো hadic নেই। আমরা নিজের মতন গেলাম, নিজের মতন বেরিয়ে এসেছি, ঠিক তো? তাইলে ওটাই করি। আর ঠিক আছে, তাইলে আমরা যাই, সেদিনই যাই, আজকে হচ্ছে সে শুক্রবার, আমরা যাই শনি~ সেভাবেই বলবো? আচ্ছা ঠিক আছে। তাইলে আচ্ছা শোন, আর কোনো বন্ধু যাবে কি? ওরা ওকে বলবে না? ঐ রবি আর পম্পাকে বলবি না? বলে দে না, বলে দেখ না। যদি চার জনে ভালোই হবে। ওখান থেকে বেরিয়ে একটু হাসি-ঠাট্টা করবো নন্দনে বসে।

তা ঠিক আছে, তালে আমরাই তাইলে যাই, ওরা যাবে না। ঠিক আছে? আর সময়টা, ঠিক আছে তাইলে তোকে আমি বলবো। আচ্ছা এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে অ্যা~ ঐ যে serial টা আছে না, কি বলে serial টার নাম? সারা ভাই ভার্সেস সারা ভাই দেখেছিস? ওর আচ্ছা bangali version তৈরী হচ্ছে। শুনতে পারছিস আমার কথাটা? হ্যাঁ bangali version টা তৈরী হচ্ছে আর director আমাকে বলেছে কি যে, episode গুলো আছে না সেগুলো একটু লিখে নিতে। মানে just একটা outline করে নিতে। তারপরে সেটা একটু বাংলাতে translate করতে বলেছে, সেটা তুই পারবি করতে translate টা? পুরো পুরো drama মানে হ্যাঁ বুঝতে পারছিস তো, পুরো নাটক? কি বলছিস? আরে তোকে এমনি কে করতে বলছে, টাকা তো দেবেই। ও খুব এমনি খুব কোটিপতি মানুষ। কি বললি?

আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাইলে একটা

হ্যাঁ বলে কিন্তু, তুই ও~ আরে কি confusion এ থাকবে, এতো confusion কিসের? কিচ্ছু হবে না। আমি এটা চিনি না, তাই বলছিস তো? ও হ্যাঁ, করে লোকজন এরকম করে। কিছু করার থাকে না। কিন্তু এই যে লোকটা আছে না যার কথা আমি বলছি, এর সাথে আগে আমি কাজ করেছি একটা। অ্যা Japanese movie করেছিলেন উনি। ঠিক আছে, শুনতে পাচ্ছিস আমার কথাটা? Japanese wife না Japanese একটা movie করেছিলেন। আর খুব ভালো করে করেছিলেন, খুব ভালো, হ্যাঁ ভীষণ ভালো করেই করেছিলেন। তো ওখানে আমি একটা translater হিসেবে কাজ করেছিলাম। বাংলা থেকে English এ, হিন্দিতে করেছিলাম। খুব ভালো হয়েছিলো ছবিটা। তো ও আমাকে payment পুরো আমাকে পঁচিশ দিয়েছিলো। সে জায়গায় ছোট্ট script এর পঁচিশ দিয়েছিলো, আজকে আট- নয় বছরের আগেরকার কথা। পঁচিশ দিয়েছিলো translation এর জন্যে। সেজন্য আমি বলছি তুই কর এটা, এখন মানে সে দেড় লাখের মতন দেবে।

চাই যেটা পুরো চায় বাংলা, এমনি পাতি বাংলা বলবে। আর ভাষাটা পুরো পাতি বাংলা হতে চায়, ঠিক আছে? মানে ঐ যে মানে একটু road type bengali type হয় না মানে রাস্তায় যে ঝগড়া করে লোকজন, সে রকম একটু। অ্যা কি বলছিস? এহে বাবা এই শব্দগুলো তু তু তুই জানিস। আমার দিয়ে হবে না, ঠিক আছে? সেটা সে রকম একটা। এ রকম বলিস না। তো তো এটাই ও চাইছে। তাইলে, এটা তাইলে ওকে বলে দিই। হ্যাঁ, তোর number টা ওকে দিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে, আর আর কিছু বলার আছে তোর, জিজ্ঞেস করার আছে? তাহলে এখন জিজ্ঞেস করে নিবো। টাকা-পয়সা, টাকা-পয়সা কি advance নিবি তুই? হ্যাঁ তাইলে চাপ নেই, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছ, এটাও